মিডল - এ কার্পেট পাতা জানলা রয়েছে খোলা রয়েছে জানলায় সবুজ ।

অন্যান্য জিনিসপত্র দিয়ে বাছ ছ মেয়েরা--

মহিলা ও রয়েছে। ফটো তুল--

বাাড়ির সামনে অনেক লোক রয়েছে।

রয়েছে মিডল -এ একটি সরু রাস্তা একটি লোক সাইকেল নিয়ে আসছে ডালপালা নিয়ে এসে ।

সবুজ কৃত্রিমি কার্পেট -এর উপরে দাঁড়িয়ে আছে একটি ছেলে।

তারই সামনে স্থলভাগ রয়েছে দুটি গাছ।

একটি বাস যাচ্ছে। অনেক লাইটিং একটি পোস অনেকগুলি পোস্টার অনেকে ব্যাগ নিয়ে বসে আছে।

পাহাড়ে অনেক লোক দাঁড়িয়ে আছে হাত জোর করে অনেক ড্রেস পরে রয়েছে

গ্লাস সাজানো রয়েছে সারিবদ্ধ ভাবে গ্লাস সাজানো রয়েছে।

একটি অফিস তারই রিসেপশন এর সামনে দুজ্ন দাঁড়িয়ে আছে এবং রিসেপশন - এ একজন দাঁড়িয়ে আছে।

আইসক্রিম - এর দোকান ও স্টেশন - এর দোকান রয়েছে পাশে একটি গার্মেন্টস এর দোকান ।

গাছপালা ভর্তি খোলা আকাশ মেঘ --